সামনে একটি রাস্তা দেখা যাচ্ছে আর রাস্তাতে সাইকেল নিয়ে এবং অটো নিয়ে লোক যাচ্ছে।

মাঠটির পিছনে একটি বিল্ডিং দোতলা বিল্ডিং রয়েসে।

ঘরটিতে সাইনবোর্ড লাগানো রয়েছে সুকান্ত শিশু তীর্থ।

সামনে একটি ফরেস্ট দেখা যাচ্ছে।

সামনে একটি লোক দাঁড়িয়ে রয়েছে।

একটি সাদা জিও কেয়ার বিল্ডিং দেখা যাচ্ছে।

শপিংমলে অনেক লাইট দেখা যাচ্ছে।

হোটেলের ভেতরের টেবিল চেয়ার সাজানো রয়েছে।

টেবিলে চারটি বিরিয়ানির প্লেট রয়েছে ।

মাঠটির ভিতরে অনেক সোটো বড়ো গাস রয়েসে।

পার্কিংয়ের পাশে একটি বিল্ডিং রয়েছে।

রূটে একটি ট্রাক গাড়িতে চলতেসে।

দোকানের ওয়ালে একটি গ্যালারি রয়েসে।

এক সাইডে বেলুন দিয়ে সাজানো রয়েসে।

পাশে একটি সাইকেল রয়েছে।

সামনে একটি হাইস্কুলের গেট দেখা যাচ্ছে।